কিন্তু apps টা থাকাতে internet থাকাতে, ওর মাসে মাসেই কত টাকা বাকি হচ্ছে আমার? চলে যাবে। আর বাড়িতে বসেই payment করে দিতে পারছি। হ্যাঁ সেটা সত্যি কথা। আগে আমরা অনেক কিছুর জন্য বাড়ির বাইরে বের হতে হতো। এখন কোনোকিছুর প্রয়োজন হয় না বাইরে বেরোনোর জন্য। এখন সবকিছু বাড়ি বসেই booking করছি। খাবার তারপরে gas bill, electric bill সবকিছু বাড়ি তের মধ্যেই হয়। বাড়ি থেকে বেরোতেই হয় না। lockdown আমাদের কে অনেক শিখিয়ে দিয়ে গেছে। যে lockdown এর সময় বাড়িতে না বাড়ির বাইরে না বেরিয়েও অনেক কিছু করা যায়। Lockdown এর সময় internet টা খুব দরকারি। দরকারি যে কেমন যা যেমন ওষুধ দরকার হলো? ওষুধটা পেয়ে যাচ্ছি। বা কারো আমার বাড়িতে কোনোরকম problem হলো?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 হ্যাঁ খুবই ভালো করেছে internet এসে আমাদের জীবনে। সবকিছু হাতের মধ্যে পেয়ে গেলাম।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 ঠিকাছে ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ তুমিও ভালো থেকো সুস্থ থেকো। আর অনেকদিন পরে কথা বলতে পেরে ভালো লাগলো।

Okay. Okay.

আমার টাকা কোথায় যাচ্ছে দেখুন আমরা অনেক সময় বিভিন্ন মানুষের থেকে suggestion নিয় কখনো bank এ FD করি কখনো RD করি কখনো post office এ PPF করি কখনো MIS করি কখনো mutual fund কখনো share কখনো বিভিন্ন রকমের জিনিস করি অনেক এ আবার wave create এর জন্য সোনার গয়না পর্যন্ত পড়ে তো ঘটনাটা হচ্ছে যে বুকে হাত দিয়ে বলুন তো, এই যে mutual fund আপনি টাকা রাখছেন mutual fund টাকা রাখার সময় আপনি কি খেয়াল করে দেখেন কে fund manager আপনি কি খেয়াল করে দেখেন কোন কোন stock এই mutual funds holding রয়েছে দেখেন না ধরুন ধরুন আপনার বাড়িতে কোন বন্ধু এলো বন্ধু এসে আপনাকে LIC খুব ভালো একটা agent আচ্ছা policy আপনার হাতে দিয়ে দিলো আপনি কি প্রকৃতই দেখেন যে sum assured বলে যে টাকা টা বোঝানো হয় কি কি পদ্ধতিতে আপনি টাকাটা আপনি ফেরত পাচ্ছেন যখন return পাচ্ছেন যখন mature হচ্ছে policy কত টাকা আপনার incurred policy হিসেবে কেটে নেওয়া হচ্ছে কত টাকা premium market invest হচ্ছে, LIC কোন কোন company share কিনছে এবং আপনি কত parcent return পেতে পারেন আপনি যখন আপনি যখন post office এ PPF এ কোথাও টাকা রাখেন PPF এর retun ret continuously change হতে থাকে নয় parcent থেকে কমতে কমতে কমতে কমতে নয় এর থেকে আরও বেশি শুরু হয়েছে দূর সংখ্যায় interest ret ছিল এককালে। সেখান থেকে কমতে কমতে আজকের seven point one সম্ভবত interest rate এসে ঠিক আছে কোয়াটার বা বছর interest rate

বাইরে family গত যারা পেয়েছেন ঠিক আছে আর যারা self met হয়েছেন তারা কিন্তু খোঁজটা রাখেন কোথায় তাদের টাকা যাচ্ছে তাই যখনই কোথাও টাকা রাখবেন তখনই সেই টাকাটা কোথায় রাখছেন কিভাবে রাখছেন কিভাবে কাজ করছেন আপনাকে কেউ যদি এসে বোঝাও যে আপনার টাকা বেড়ে যাচ্ছে তাহলে জানার চেষ্টা করুন সেই টাকাটা কোন অংকে কোন পদ্ধতিতে বাড়ছে অর্থাৎ আপনার পয়সা কোথায় যাচ্ছে আপনি আপনার কষ্ট কষ্ট করে অর্জিত টাকা আপনি আপনার জীবনের যন্ত্রণা দিয়ে অর্জিত টাকা জীবনে পরিশ্রম করে অর্জিত টাকা যেটা আপনি অনেক কষ্ট করে রোজকার করেছেন মাথার ঘাম পায়ে ফেলে এনেছেন নিজের কাছে সেই টাকাটা কোথায় যাচ্ছে? সেই খবরটা রাখুন কারণ তাহলে আপনার আপনার future এর উপর cancel থাকবে আপনার ফিউচার সম্পর্কে ধারণা থাকবে আপনি future বড়লোক হবেন বলেই আহ তো investment করেছেন। না ধারণা থাকবে কিরকম হতে চলেছে so আপনার পয়সা কোথায় যাচ্ছে জানা দরকার এটাই প্রথম point আর এই point এর সূত্র ধরেই বলে রাখি যে এই পয়সা কোথায় যাচ্ছে এটা জানার জন্য তাদেরকে আপনাকে জানতে হবে যে market কি হচ্ছে ধরুন আপনি mutual fune টাকা রাখছেন টকসে টাকা রাখছেন post office শুধু change হচ্ছে bank কখন interest ret বাড়াচ্ছে কখনো বা interest rate কমাচ্ছে সমস্ত কিছু জানতে হবে। কিন্তু ঘটনাটা হচ্ছে এই যে আপনার টাকা পয়সা যেটা আপনি ভবিষ্যতের জন্য রাখবেন বা খবর রাখতে আমি বলছি সেই খবর রাখাটাও একটা সত্যি কথা বলতে শোক প্রকাশ কেন কারন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 আমাদের মাতৃভাষা specifically stock market business world bank off bank off interest বাড়াচ্ছে bank off interest কমাচ্ছে mutual fund কোথায় সমস্যা হলো mutual fund জগতে কি হচ্ছে gold দাম বাড়লো কি বাড়লো না সৌমেন gold born সরকার আনছে কি আনছে না বা কবে আনছে সমস্ত খবর কিন্তু specifically বাংলায় available ছিল না আর বাংলা medium এই খবর গুলো দেখার মাধ্যমে অন্যান্য যে রিচেতে আসে আপনি হয়তো গেলেন sovereign gold bond কবে আসছে দেখতে মাঝখানে চলে এলেন কোন নায়িকা কোন দেখতে উষ্ণতা ছড়িয়েছে কোন জামাকাপড় পড়ে? সেই জন্য concentrate এ concentration যেটা হচ্ছিল সেই জন্য আপনার মস্তিষ্ক ঘেটে যাচ্ছিল আপনি investment নিয়ে specific কোন app পাচ্ছিলেন না পান না আর আমরা সেই problem solutiton করে দিয়েছে আমাদের নিজস্ব app buzy invest bengali বেঙ্গলিরই app এটা আমাদের নিজেদের app এক নিজেদের বানানো app বাইরের কোন app আমরা promote করছি না। buzy invest bengali আমাদের তৈরি করা একটি app যেখানে বাংলা ভাষাতে আপনি গোটা বিশ্বের আপনি গোটা বিশ্বের financial world সম্পর্কে খবর পাবেন শুধু financial world এর কি খবর পাবেন শুধু সেই খবরগুলো পাবেন যে খবরগুলো আপনার business world সম্পর্কে এবং ভবিষ্যতে weld create করতে করতে সাহায্য করবে হাত অপ্রয়োজনীয় concentration নষ্ট করার জন্য জীবনের প্রয়োজনে লাগবেনা এবং একটাও খবর পাবেন না দ্বিতীয়তঃ সময় নষ্ট করার জন্য একটাও বিজ্ঞাপন পাবেন না তৃতীয়ত বিভিন্ন course এ বাংলাতে share বাজার নিয়ে হোক mutual fund নিয়ে হোক সেগুলোই আমরা এখানে আনতে চলেছি তার জন্য কোন টাকা লাগবে না

সেগুলো এখানে লাগবে না লাগবে গোটা বছরের জন্য এখানে দুই শো নিরানব্বই টাকা। হ্যাঁ ঠিক শুনেছেন দুই শো নিরানব্বই টাকা খুব সামান্য দশ থেকে পনেরো টাকা GST মত কেমন সেটা সরকারের charges আমরা নিচে দুই শো নিরানব্বই এর টাকা এই দুই শো নিরানব্বইটাকা দিয়ে আপনি গোটা বছরের share market খবর পাবেন এবং একটা standard cafe area আছে কলকাতাতে কফি খেতে গেলে এখন এর থেকে এক কাপ কফির দাম বেশি তাই এক কাপ কফির থেকেও কম দামে আপনি গোটা বছরে business world সম্পর্কে ওয়াকিবহুল থাকতে পারবেন link descripton দেওয়া রয়েছে please install করবেন buzyinvest bengali বাঙালি মানুষের পাশে থাকুক risk বা ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে balance করতে পারেন এর কারণ হচ্ছে দেখুন আমরা যখনই investment নিয়ে ভাবতে যায় আমার কাছে আমার বহুবার প্রশ্ন আসে stok market কিভাবে টাকা রাখবো যখনই আমি stok market কিভাবে টাকা রাখবো বা mutual fund কিভাবে টাকা রাখবো বলতে চাই তখন দ্বিতীয় প্রশ্ন চলে আসে যে অর্থাৎ আমরা risk নিতে চাই না high return হয় গোটা পৃথিবী জানে high risk high return low risk low return কিন্তু আমরা চাই এমন একটা system আমাদের কাছে আসুক যেখানে low risk high return অর্থাৎ আমি বিরিয়ানি প্রচুর খাব। কিন্তু রোগা হব অর্থাৎ

অর্থাৎ আমার কতটা যেটা long term এর দীর্ঘদিনের সেখানে একটু high risk কে একটু risky portfolio করে তৈরি করে ফেলল তারা যে টাকাটা আমার বিশ বছর পঁচিশ বছর ধরে hold হবে আর যে টাকাটা দু তিন বছরের মধ্যে লাগবে সেটা low risk portfolio আমরা low risk আহ investment option এ আমরা সেখানে গেলাম অর্থাৎ আপনার return

যেটা আপনাকেও আনতে হবে সব সময় ওটা ভাবলে হবেনা যে share টাকা রাখবো ডুবে যাবে না তো যে টাকাটা আপনার এক থেকে দু বছরের মধ্যে হবে সেই টাকাটা fix deposit করুন নিজের পক্ষে হলে standard liquid mutual fund করুন আমাদের liquid fund নিয়ে episode আছে। দেখতে পারেন সেটা কি সেটা যে টাকাটা আপনার long term বাদশ বছর পনেরো বছর কিংবা retirement plan আছেন সেটা নিয়ে stok কিনুন mutual fund করুন সেগুলো কিনুন তবে লাভ হবে অর্থাৎ risk এবং rework balance করতে শিখতে হবে এটা একটা হার্টকে point আমি আপনাদেরকে বলছি দেখুন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 পুরো রকমের অংকের একটা EMI দিয়ে একটা বাড়ি কিনে ফেলি। যদিও আমাদের বাবা-মার সূত্রে বাড়ি থাকে কিন্তু যাদের নেই তাদের বলছি আমরা একটা বড় টাকার EMI দিয়ে বাড়ি কিনে ফেলে এবং আমরা মনে করি যে এই EMI যতদিন যাবে তত দিন অন্তত শোধ হতে থাকবে এবং আমার বাড়ির valuation বাড়তে থাকবে এবং আমি ওখান থেকে profit করতে পারব যে বাড়িতে আপনি থাকেন সেই বাড়িটার জন্য আপনি বাড়ি ভাড়া পান না

ওই বাড়ি তাই গোটা জীবন ধরে থাকবেন জীবন ধরে থাকার জন্য সুন্দর ভাবে সাজিয়ে রাখেন সেই জন্য exit করার ও আপনার plan নেই সুতরাং আপনি exit করবেন না return ও করবেন না কিন্তু আপনি সেখানে সমস্যায় জড়িয়ে যাবেন। যদি আপনি চাকরিজীবী হন যদি আপনার চাকরি করার পরে মাস গেলে পচিশ তিরিশ হাজার টাকা বাঁচানোর ক্ষমতা রাখেন সেই পচিশ তিরিশ হাজার টাকা আপনি কোন ব্যবসাতে invest করে অনেক টাকা ভবিষ্যতে উপার্জন করতে পারতেন সেই টাকাটা আপনি বর্তমানে EMI তে দিয়ে দিচ্ছেন এবং আপনি বাড়ি করার চক্করে business করার চেয়ে propablity সেটাকে ধ্বংস করে দিচ্ছেন তখন আপনি ভাবছেন যে lone শোধ করছি সংসার পত্র চালাচ্ছি তারপর যদি আমার কিছু increment হয় তখন আমি একটা business শুরু করব করতে করতে আপনার দেরি হয়ে যাচ্ছে তাই বিশ্বাসের জন্য পয়সা রাখুন বেশিরভাগ self made rich people যারা হয় আগে থেকে বংশপরম্পরায় সম্পত্তি বলছিলেন যারা self made জীবনে শুরুর দিকে তারা বাড়ির EMI এর টাকাটা টাকাটা ব্যবসায় লাগায়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 পরের মাছে পূজো আসছে কি planning হবে? new year কি planning হবে সরস্বতী পুজো কি planning হবে valentine day কি planning হবে আমরা শুনে থাকি যে আত্মির বিয়ে আসছে কি কি জামা কাপড় পড়বো shopping restaurant সবকিছু planning থাকে আমাদের। আনন্দের সময়ের planning থাকে আমাদের আপনি খুব কম শুনবেন যে কেউ ভাবছে hospital গেলে কি করব আপনি ভাবছেন না কেউ ভাবছে খুব কম শুনেছি আমিও বাড়িটা যদি বাইরে নিতাম ভগবান না করুক আগুন লেগে যায় কি করব আপনি কখনো শুনবেন না আমি যে এতগুলো আসবাবপত্র কিনলাম এত mobile কিনলাম দেসেস কিনলাম দামী দামী জিনিস কিনলাম বাড়িতে চোর এসে চুরি করে নিয়ে গেলে কি করব বড় লোকেরা ঠিক উল্টোটা করে তারা জানেন যে তাদের জীবনে আনন্দ একটা continues process যেটা আসতেই থাকবে। তারা বিপদের জন্য প্রস্তুতি নেয় না এই বিপদের প্রস্তুতি টাকে health insurance অর্থাৎ যদি ভগবান না করুক যদি কোন বিপদ হয় যদি আপনাকে hospital যেতে হয় সেই hospital টাকাটা কোথা থেকে আসবে তখন health insurance থেকে আসবে যখন আপনার বিপদ আসবে ধরুন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 বিপদের জন্য প্রস্তুতি নেয় তাদের যদি দোকানও মানে আপনাদের আমার আপনার ক্ষেত্রে যেটা দোকান বা ছোটখাট ব্যবসা তাদের বড়ো বড়ো অফিস থাকে তাদের office insurance থাকে life insurance থাকে এবং আপনি ভাবতে পারবেন না এই যে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 সে যে এখন loves life style টা মানে চালাচ্ছে সে ফুটবল না খেলতে পারল loves life style টা maintain করতে পারে তার জন্য সে পায়ের হাঁটু তলার পায়ের insurance করে রেখেছে আর আমরা helth insurance করার আগে ভাবিএই টাকাটা রেখে দিলে তখন তো কাজে লাগবে কিন্তু একটা statistik দেখা যাচ্ছে যে আমাদের মধ্যবিত্ত থেকে পর ভারতবর্ষে হয় তার মধ্যে আশি শতাংশ মানুষ সেই কারণে হয় medical expenditure করতে গিয়ে তাই please হাত জোড় করে request বড়লোক হওয়ার জন্য না বাঁচার জন্য helth insurance টা করে রাখবেন helth insurance কোন ভালো scheme খবর হলে আমরা bizy invest বেঙ্গলি বলে রাখি আপনাদের যেটা ভালো লাগবে সেরকম কোন একটা helth insurance করে রাখবেন আপনাদের পছন্দমত। এখানে আমাদের কোন commission নেই তাই আমরা আহ আপনাকে প্রভাবিত করছি না আপনি please এটা করে রাখবেন ব্যক্তিগত lone না নেওয়া বিয়ে করার জন্য lone বেড়াতে যাওয়ার জন্য lone কি বলবো ছোট ছোট gadgets কেনার জন্য lone loneEMIEMIEMI আপনার মাসে ইনকাম হয়তো কুড়ি হাজার টাকা আপনি জিনিস EMI আপনি সর্বোচ্চ কিনে ফেলেছেন দু লাখ টাকার উপরে আপনার কাছে বিশাল একটা liability রয়েছে বড় লোকেরা personal online বড় লোকেরা এমন একটা lone নেয় যে lone তাকে বলা হয় limited libarity company অর্থাৎ হচ্ছে যে আমি আমার business জন্য lone নিচ্ছি ধরুন আমার business জন্য lone নিলাম একশো টাকা। আমার network একশো টাকা আমার business যদি একশো টাকা উপার্জন না করতে পারে আমার business যদি একশো টাকা উপার্জন না করতে পেরে lone টা শোধ করতে না করতে পারি bank এর legal ইখতিয়ার নেই আমার যে personal wealth আছে সেখানে হাত দেওয়া বড় লোকেরা নিজের personal wealth টাকে ছেড়ে company জন্য lone নেয় সহজ ভাষায় ব্যাপারটা এতটা সহজ না কিছু condiation থাকে তথাপি মূল মূল কথা হচ্ছে এটাই হ্যাঁ যাক এটা এবং সেই system টাকে বলা হচ্ছে limited libality company এবং আপনি দেখবেন এই যে অনিল আম্বানি বলা হয়ে হচ্ছে bank cropsey হয়ে গেছে সমস্ত কিছু হয়ে গেছে company উঠে গেছে তাদের life style দেখবেন স্টাইল আমি আপনি কি loves life style আমি আপনি সেই life style বুঝতে পারবো না একটা bank cropsey people person কি কখনো এটা করতে পারে করতে পারে কারণ আমার আপনার মত সে ভাবি নি সে ওই limited libarity company একটার আন্ডারে এমন ভাবেই lone টা নিয়েছে।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 এবং দুই হচ্ছে যে বর্তমান লোন এর ক্ষেত্রে আপনাকে কিন্তু মানে এটা বলছি যে আহ জনস্বার্থ জনস্বার্থ হলো সমাজ সংগঠন আহ সরকারি এবং বেসরকারি ব্যক্তি উপসির আহ মিলিত চেষ্টা এবং তত্ত্ব ভৃত্তি

তা ঝুঁকির দিক গুলি বিশ্লেষণ করা জনস্বার্থের মূল বিষয় এখানে জন অর্থ হাতে গোনা কিছু মানুষ হতে পারে আহ একটা গোটা গ্রাম হতে পারে এমনকি একটি এর কয়েকটি মহাদেশের মূলত জনগণের মতো বড়ো হতে পারে যেমন বিশ্ব ব্যাপী মহামারীর ক্ষেত্রে আহ বিশ্ব সমস্থা মতে সাস্থ কেবল মাত্র রোগ বা দুর্বলতার অনুপস্থিতি নেয় শারীরিক মানুষিক ও সামাজিক ভাবে ভালো থাকাকে বোঝায় জন সাস্থ আহ জনস্বাস্থ্যের বহু বিষয় মিলিত ভাবে আছে উদাহরণ স্বরূপ আহ জন সাস্থ বিষয়ক গবেষণা জৈব পরিসংখ্যান বিদ্যা সাস্থ পরিষেবা সবি এই গুরুত্বপূর্ণ পরিবেশ গত সাস্থ গোষ্ঠীগত সাস্থ আচরণ গত সাস্থ আহ সাস্থ কেন্দ্রিক অর্থনীতি জন নীতি

মানুষিক রোগ সোহো রোগ প্রতিরোধ ও রোগের চিগিৎসার মাধ্যমে আহ জীবনের মনোউন্নয়ন করা বিভিন্ন রুগীর রোগের ও সাস্থ সূচকের তত্ত্বাবধান এবং স্বাস্থকর আচরণে উৎসাহে আহ আচরণে উৎসাহদানে মাধ্যমে এর উৎসাহের মাধ্যমে এটা করাহয় কিছু প্রচলিত জনস্বাস্থ্যমুখী উদ্দেশ্য হলো আহ হাতদেওয়া ওস্তন পান উদ্ধার আহ উৎসাহদান টিকা করুন উম আত্মহত্যা প্রতিরোধ

আধুনিক জন আহ জনস্বাস্থ্যের অনুসর্গে বহু বিষয়ক পেশাদার ব্যক্তি এবং সাস্থকর্মী দল প্রয়োজন এই দিলে জনস্বাস্থ ব্যাবসাক জৈব আহ পরিসংখ্যান বিদ চিকিৎসা সহযোগী জনস্বাস্থ সেবিকা আহ ধাত্রী অথবা চিকিৎসা কেন্দ্রে জীবাণুবিদ ও থাকতে পারে প্রয়োজন মতো পরিবেশ গত সাস্থ আহ অধিকারী বা জন সাস্থ পরিবেশক আহ পরিদর্শক আহ জৈব নীতি শাস্ত্র জ্ঞান এমন কি পশু চিকিত্সাকেও আহ চিকিত্সাকেও ডাকা হতে পারে উন্নয়নশীল দেশগুলিতে সাস্থ পরিষেবার সুযোক এবং জনস্বাস্থ্যের উদ্যোগ আহ উদ্যোগ কঠিন কাজ জনস্বাস্থ্যের পরিকাঠামো এখনো তৈরি হচ্ছে

আহ আচরণ গোষ্ঠী ও পরিবেশের উৎসাহদানে মাধ্যমে রোগ আঘাত এবং অন্নান্য সাস্থ বিষয়ক সমস্যার আহ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ করা অনেকে অনেক রুগী চিকিৎসা ছাড়া সহজ কিছু পদ্ধতির মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব উদাহরণ স্বরূপ গবেষণা দেখা গেছে যে সাবানদিয়ে হাত ধোয়ার মতো সাধারণ কাজটি দিয়েই অনেক সংক্রমণ রোগ প্রতিরোধ করা যায় আবার অন্য ক্ষেত্রে সংক্রমণ রোধের আহ সংক্রমক রোগের মহামারী আহ মহামারীর সময় অথবা খাবার বা জলের সরবরাহ উম দূষিত করণের সময় রজার চিকিৎসা বা রোগ জীবাণু নিয়ন্ত্রণ রোগ এর বিস্তার প্রতিরোধে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে জনস্বাস্থ বিষয়ক অনুষ্ঠান প্রচার টিকাকরণ অভিযান ইত্যাদি

রয়েছে উন্নয়নশীল ও উন্নত উভয় ধরণের দেশেই স্থানীয় সাস্থ ব্যবস্থা এবং অসরকারী সংগঠনের মাধ্যমে রোগ প্রতিরোধ আহ প্রতিরোধের চেষ্টা জনস্বাস্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্ব সাস্থ সমস্থা একটি আন্তর্জাতিক মাধ্যম যেটি বিশ্বের জনস্বাস্থ্যের বিষয়গুলি পরিচালনা করে এবং কাজ করে অধিকাংশ দেশের অভ্যন্তরীণ স্বাস্থ্যর বিষয় গুলি বিবেচনার জন্য নিজেস্ব সরকারি সমস্থা রয়েছে যা কোথাও সাস্থ নিয়ন্ত্রক হিসাবে পরিচিত আছে উদাহরণ সরুও আহ আমেরিকা যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ উদ্যোগের

আহ নেতৃত্বাধীন যুক্তরাষ্ট্র জনসমস্থ জনস্বাস্থ পরিষেবা এবং রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র যার প্রধান কার্যালয় আহ জাতীয় কর্তব্য ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সাস্থ কেন্দ্রিক কাজে নিয়োজিত কানাডা আহ কানাডা শোন সাস্থ সমস্থা পোলো আহ অপত কালীন ব্যবস্থা প্রস্তুতি ও মোকাবিলা এবং সংক্রমক ও দীর্ঘ স্থায়ী রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধের জন্য দায়িত্ব প্রাপ্ত জাতীয় সমস্থা ভারত সং সরকারের সাস্থ ও পরিবার কল্যাণ মন্ত্রকের সাথে রাজ্যসরকারের আহ নিয়ন্তাধিন সাস্থ পরিষেবা কেন্দ্র গুলো দ্বারা ভারতের জনস্বাস্থ বেবস্থা বিচলিত হয় বর্তমান অবস্থা জনস্বাস্থ প্রকল্প যদিও অধিকাংশ সরকার রুগীর সংখ্যা আহ রুগীর সংখ্যা কমানো অক্ষমতা ব্যাধকের প্রভাব এবং অন্নান্য শারীরিক ও মানসিক সাস্থের সমস্যা গুলি নিয়ে জনস্বাস্থ প্রকল্প গুলির ভূমিকাকে সীকৃতি দিয়েছে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে তুলনায় জনস্বাস্থ্যের সরকারি অর্থের অনেক কম অংশে বায় হয় গুটি বসন্ত একটি রোগ যা হাজার হাজার বছর ধরে মানুষ সভ্যতায় মহামারী সৃষ্টি করেছে তা নির্মূল সোহো সাস্থের উন্নতিতে আরো বিরাট ভূমিকা রয়েছে টিকাকরণে জনস্বাস্থ প্রকল্প গুলি রয়েছে বিশ্ব সমস্থা আহ জনস্বাস্থ প্রকল্পের কিছু মূল কাজ চিন্নিত করেছে এর মধ্যে সাস্থ বিষয়ক গুরুত্বপূর্ণ বিষয় গুলির অংশীদারিত্ব এবং নেতৃত্ব দান

প্রসার তৃতীয়ত নিয়ম এবং মান ঠিক করা এবং সেগুলির প্রয়োগের প্রসার এবং তদ্ৰুকি করা টুপঞ্চম নৈতিক ও প্রমান ভিত্তিক নীতির সম্ভবনা গুলির স্পষ্ট টি রূপ দান এবং সাস্থের অবস্থা তদ্ৰুকি এবং সাস্থ বিষয়ক প্রবণতার বিশ্লেষণ করা আরো নির্দিষ্ট ভাবে জনস্বাস্থ ও তত্তবধান প্রকল্প গুলি আহ দেওয়া রইলো সেগুলোর ক্ষেত্রে আসন্ন আপাত আহ আপৎকালীন জনস্বাস্থ্যের পরিস্থিতি আগাম সতর্ক বার্তা হিসাবে কাজ করে সেই ক্ষেত্রে আহ রোগ বিস্তার ক্ষেত্রে যেরকম জন সাস্থ আহ রয়েছে অর্থাৎ আহ সাস্থ সেবা রয়েছে আহ সেরকম উম অভন্তরণ বলতে কোনো সাস্থ কেন্দ্র যেমন হাসপাতাল ক্লিনিক ইত্যাদি সংক্রমক রোগে আক্রান্ত রুগী থেকে ওপর কোনো রুগী সাস্থ সেবা প্রদান করি কর্মী বা দশনার্থী দেহে সংক্রমণ ছড়িয়ে পড়া উম প্রতিরোধের লক্ষে গৃহীত কিছু পদক্ষপের সমষ্টিকে বোঝায় ইংরেজি পরিভাষায় একে isolation বলে সাস্থ কেন্দ্রে উম আহ বহিরাগতদের কাজ থেকে যেন কোনো বিশেষ রোগীতে আহ সংক্রমণ নাহতে পারে সেটিও অভন্তরের অন্তর্ভুক্ত রয়েছে বিভিন্ন ধরণের অন আহ অন্তরঙ্গ রয়েছে কিছু কিছু প্রকারের মধ্যে স্পর্শ সংস্পর্শ বিধি পরিবর্তিত আহ পরিধারজিত হতে পারে কিছু ক্ষেত্রে রোগীকে একেবারে অন্যের থেকে আলাদা করে রাখা হয় মার্কিন যুক্ত রাষ্ট্রের send for আহ Centre for Disease Control and prevention সত্ত্ব এবং প্রায় সেই আহ পরিবর্ধিত নিয়মগুলি অনুযায়ী বিভিন্ন ধরণের রোগের অন্তরণ মূলত সতর্কতা হিসাবে বেক্ষা করে সাধারণত যখন একজন রুগী ভাইরাস গঠিত বা বেক্টেৰিয়া গঠিত সংক্রমক অর্থাৎ এক ব্যক্তি থেকে অন্য ব্যাক্তিতে আহ সংবহন যোগ্য সংবহন যোগ্য রোগে আক্রান্ত হয়ে থাকেন তখন তার অন্তরন করা হয় অন্তরণের বিভিন্ন ধরণের অনুযায়ী রুগীদের ব্যবস্থা পনার জন্য বিভিন্ন বিষয়ে সরন্জাম ব্যবহৃত হয় এর মধ্যে রয়েছে ব্যক্তিগত আহ সুরক্ষা মূলক সামুগ্রী এবং প্রস আহ প্রকূশল গত নিয়ন্ত্রণ সামুগ্রী রয়েছে হাসপাতাল গুলোতে পূর্ব থেকে নির্মিত হতে পারে মহামারীর মত জরুরি অবস্থায় সমসগিক ভাবে তৈরি করা হতে পারে এর গুরুত্ব আহ হিসাবে বলা যেতে পারে আহ এ গুরুত্ব হিসাবে বলাযেতে পারে যে আহ সাস্থ আহ নীতি অর্থাৎ জনস্বাস্থ যেটা রয়েছে সে ক্ষেত্রে যুক্ত রাষ্ট্র দেড় আহ নিয়ন্ত্রণ প্রতিরোধ কেন্দ্র অন্তরণের বিভিন্ন পর্যায় তৈরি করেছেন আহ সার্বজনীন আহ হিসাবে চিকিৎসা বিজ্ঞান এর ভাষায় সার্বজনীন পূর্ব সতর্কতা হলো এমন একটি অভ্যাস যেখানে কোন ব্যক্তি আহ বিভিন্ন আহ সামগ্রী অর্থাৎ আহ শীঘ্রহীন সামগ্রী অর্থাৎ medical আহ হাতমোজা বা গ্লাপ্স চশমা বা ইত্যাদি পরিধান করে রুগীর আহ কাছে যায় যাতে ক্ষতিকর পদার্থের সংস্পর্শ থেকে নিজেকে রক্ষা করেন সুতরাং জনস্বাস্থ্যের মধ্যে আমাদেরকেও একলুন মনে রাখতে হবে যাতে অন্য সৎ মানুষের সেবা করতে গিয়ে আহ নিজেদেরকে রাখা করা যায় এই পদ্ধতিতে পদ্ধতিটি ঊনিশো পঁচাশি থেকে অষ্টআশি সালের দিকে ব্যাপকভাবে পরিচিত লাভ করে উনিশশো সালে এই পদ্ধতিটি দৈহিক সাম~সামগ্রী আহ বিচ্ছিন্ন করুন নাম পরিচিত হয় এটি এ এবং একটি পদ্ধতি দ্বারা স্থাপিত হয় রোগ সংবহন ভিত্তিক বলতে গেলে রোগ সংবহন ভিত্তিক আহ পূর্ব সতর্কতা হলো সার্বজনীন পূর্ব সতর্কতা থেকে কিছু বার্তি সংক্রমণ আহ নিয়ন্ত্রণ পূর্ব সতর্কতা এবং কিছু সংক্রমণ প্রতিরোধ পদ্ধতি যেগুলো আহ সেইসব রোগীদের উপর প্রয়োগ করা হয় যারা কোনো মহামারী জীবাণু দ্বারা আক্রান্ত হয়েছে যা হতে পারে বলে ধারণা করা হয় এই পদ্ধতিতে সংক্রমণ এড়ানোর জন্য বাড়তি নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন হয়

প্রত্যক্ষ বা পরোক্ষ সংস্পর্শের মাধ্যমে রোগ বেহি জীবাণু দ্বারা আক্রান্ত হওয়াকে প্রতিরোধ করা দ্বিতীয় হচ্ছে ফরটা সতর্কতা বা ড্রপলেট প্রিকশন যেটা হলো রুগীর সষ্কার্যের মাধ্যমে বের হওয়া জীবাণু কণা অথবা রুগীর আহ সাথে বেরহওয়া যে অর্থাৎ জীবাণু সেটা থেকে প্রতিরোধ থাকা প্রতিরোধক মূলক বেবস্থা নেওয়া বায়ু বহির্বিত সতর্কতা যেটা হলো যে জীবাণুর বিরুদ্ধে সতর্ক সতর্কবার্তা সতর্কতা যেগুলো বাতাসে আহ ঘুরেবেড়ায় এবং অবথান করে বহুদূর পর্যন্তু যেতে পারে সেই সমস্ত ভাইরাস থেকে নিজেকে রক্ষা করা অন্তরণ হিসাবে বলা যায় যে CCD এর মোতে অন্তরন সাধারণ জনগণকে সংক্রমণ রোগে স্পর্শে আশা থেকে বিরত রাখে কারণ এটি একটি জনস্বার্থে দীপ বলে উল্লেখ করা হয় সংক্রমক রোগে অসুস্থ ব্যক্তি থেকে সুস্থ ব্যাক্তিকে পৃথক করার নামিই হচ্ছে অন অন্তরন এবং অন্তরণের বিভিন্ন ধরণের রোগাদের পরিচালনায় বিশেষ সরন্জাম বা সামগ্রী ব্যবহৃত হয় এর মধ্যে সাধারণত ভাবে ব্যক্তিগত সুরক্ষা মূলক সামুগ্রী গ্লাপ্স মাস্ক ইত্যাদিও রয়েছে এবং কৌশল গত ভাবে নিয়ন্ত্রিত নিয়ন্ত্রণ ধনাত্মক চাপ ক্ষয় এবং বৃদ্ধাক্তক চাপ ক্ষয় ইত্যাদি বিভিন্ন ধর্মের যন্ত্র পরিকাঠামোর যার অন্তর্ভুক্ত রয়েছে মহামারীর জন্য নির্দিষ্ট কৃত অন্তরঙ্গ বিভাগ বা isolation ward রয়েছে যেগুলো হাসপাতালের মধ্যে আহ প্রাক নির্মিত করা হতে পারে অথবা জরুরি অবস্থার ক্ষেত্রে সাময়িক ভাবে নির্মাণ করা হতে পারে ইংরেজিতে isolation আহ unit বলা হয় অন্তরতন isolation আহ কে সঙ্গ নিরোদ অথবা জৈব নিয়ন্ত্রণের সাথে ভুল করা উচিত নয় সঙ্গ নিরোদ হলো বাদ্ধত মূলক পরিকরণ এবং আহ বন্দি দশা সাথে সংক্রমণ সীমাবদ্ধ রাখতে সুস্থ ব্যক্তি বা গোষ্ঠী যারা সম্ভাব্য সংক্রমণে সংস্পর্শে এসেছেন তাদের চলাচলের আহ সীমাবদ্ধতা জৈব নিয়ন্ত্রণ অনুবিক অনুজীবী বিজ্ঞান পরীক্ষা গাড়ের জৈব সুরক্ষাকে এর নির্দেশ করে যেখানে পূর্ণ থেকে নির্মিত কৌশল গত আহ নিয়ন্ত্রণ দ্বারা রোগ সৃষ্টি করি অনুজীবীর আহ বীজটা নিয়ন্ত্রণ করা হয় এছাড়াও সাধারণত বায়ু বহিত এবং কিছু কিছু ক্ষেত্রে সংস্পর্শ দ্বারা বাহিত রোগ রোগের বিস্তার রোধে কাঠের isolation ব্যবহার করা হয় সংক্রমক রোগের বিস্তার রোধের রুগীকে আহ সবার থেকে বিচ্ছিন্ন করা করে রাখা হয় এ ক্ষেত্রে বেক্তিকে একটি আহ বিশেষ পক্ষে রাখা হয় যেখানে তিনি আহ অন্তরিত বা isolation isolate থাকার জন্য সব ধরণের সুযোক সুবিধা পেয়ে থাকেন এমন কক্ষে একটি বিশেষ আহ সেবা প্রধান ব্যবহার করা হয় এবং আহ কর্মীদের স্থান ত্যাগের পূর্বে ব্যবহারের জন্য একটি বেতন এবং একটি আবর্জনা ধ্বংস ধ্বংসকারক থাকে সংস্পর্শ অর্থাৎ রোগীদের দেহের হতে সরাসরি সংস্পর্শের মাধ্যমে এর ছড়াতে পারে এমন রজার বিস্তার রোধে আহ সমস্পর্শ অন্তরণ ব্যবহৃত হয় অর্থাৎ সমস্পর্শ অন্তরণে থাকা রুগীদের সংস্পর্শে আশা সাস্থ কর্মীদের medical হাতমোজা এবং যেকোনো সময় আহ গ্রাউন্ড ব্যবহার করা আহ প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আহ এখানে বলাজাক যে বিপরিদ অন্তরন অর্থাৎ আহ আপোষযুক্ত সাস্থ পরিস্থিতি একজন রুগীকে অন্য ব্যাক্তি বা বন্তু দ্বারা সংক্রমিত হওয়া থেকে রাখা করে এটি প্রায় সেই আহ লেমিনার বায়ু প্রবাহ এবং যান্ত্রিক বাধা ব্যবহারের সাথে জড়িত যাতে বার্জিক পরিবেশে উপস্থিত কোনো ক্ষতিকর আহ ক্ষতিকারক রোগ জীবাণু থেকে রোগীকে বিচ্ছিন্ন করা যায় এছাড়াও উচ্ছ অন্তরণ বা high isolation রয়েছে যেখানে অস্বাভাবিক ভাবে খুব সংক্রমক বা উচ্ছ পরিণতি সংক্রমক রোগের

একটি আহ এর বাধ্যতা মূলক ব্যবহার কে স্থির করেন কখনো কখনো নীতি বাচক চাপ কক্ষ বা চলিত এয়ার আহ মাধ্যমে অর্থাৎ আহ পিউরিফাইনিং রিসেপ্টরের ব্যবহার করা হয় এর পর স্বেচ্ছা অন্তরণ অর্থাৎ সেলফ আহ isolation এটি যা হলো নিজে বা অন্যের সক্রমণ রোধ করতে স্বেচ্ছায় নিজেকে পৃথক করার কাজ চর্চাটি দুহাজার উনিশ কুড়ি আহ কোরনা ভাইরাস মহামারী চলা কালীন উল্লেখ যোগ্য হয়ে ওঠে মূলত বৈশিষ্ট গুলি হলো বাড়িতে থাকা নিজেকে অন্য ব্যাক্তিদের থেকে আলাদা করে করা উদাহরণ স্বরূপ একই সময়ও অন্য লোকের সাথে একি ঘরে না থাকা আহ চেষ্টা করা বন্ধু বান্ধব পরিবারের সদস্য বা আহ বিতরণ পরিষেবা সমুখে বিভিন্ন কাজ যেমন মুদি ওষুধ বা অন্নান্য কেনা কাটা

আহ সাস্থ পরিষেবা নির্বাহী আহ নিয়মিত লক্ষণ গুলি পর্যবেক্ষণ এবং স্বেচ্ছা অন্তরণ শেষ না হওয়া পর্যন্তু আবর্জনা নিস্পত্তি না করার পরামর্শ দেয় তা ছাড়া তারা সতর্ক করে দিয়েছে যে স্বেচ্ছা অন্তরঙ্গ বা সেলস isolation আহ বিরক্তিকর বা হতাশা জনক হতে পারে এটি আপনার মেজাজ এবং অনুভূতি গুলোকে প্রভাবিত করতে পারে আপনি আহ খারাব লাগা দুশ্চিন্তা বা ঘুমের সমস্যা অনুভব করতে পারেন আপনি ফোনে বা social media আয় আপনার বন্ধু বান্ধব ও আত্বিয়দের সাথে যোগাযোক রেখে ভালো অনুভব করতে পারেন সাস্থ সেবা